শরীরে জন্য এইজন্য আমাদের শাক সবজি ফল মল আহ ছোট Protein খাওয়া উচিত Protein Protein মাছ মাংস আহ Plus ডালটা খোয়া উচিত আমাদের বেশি করে দেখেন আমরা সচর অচর বাইরে থাকি মানুষ Job এ করতেছে আমরা Collage এ যাই তো আমাদের মানের মধ্যে সকাল বেলায় নাস্তা করা হয় অনেক সময় করা হয়না তারপরে আবার দুপুর বেলায় lunch এর সময় ও আমরা অনেক সময় বাইরে থাকি তো সেই ক্ষত্রে আমরা বাহির থেকে কিছু কিনে খেয়ে নি তো দেখেন আমরা তো খেয়ে নিচ্ছি কিন্তু আমাদের পেট ও ভোরে থাকছে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

আপনার নব্বই percent ওরকম জবানু আহ মানুষের দেহে ঢুকে পানিটা করবেন বাসাথেকে একটা বোতলে এক liter বোতলে পানিটা carry করবেন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

পানির মাধ্যমে জীবাণুরা আমাদেরকে বেশি আক্রমণ করতে পারে হম তাইতো যে এইরকম বাইরের পানি কম খেয়ে আহ পানিটা carry করলে আপনার better ইয়ে হবে হম আরেকধারে দেখেন আমরা normally একটু মানে অসুস্থ হলেই আমরা pharmacy থেকে যাই ওষুধ কিনে খাই মনে করেন আমার এখন জ্বর হলো আমি একদিন অপেক্ষা করলাম দেখছি জ্বর কমতেছেনা তখন আমি যে আমি pharmacy থেকে ওষুধ কিনে খেয়ে ফেললাম তার কয়েকদিনের মধ্যে দেখলাম যে না আমি সুস্থ আছি তখন ভাবলাম যে সুস্থ হয়ে গেছি কিন্তু আসলে এটা করা একদমই ঠিক না হুএটাতো বড়ো বড়ো ডাক্তাররাই এটা সবসময় বলে যে ওষুধ খাবেন না আমাদের তো ডাক্তার pharmacy man রাই আমাদের ডাক্তার ওষুধ খাইতে পছুন্দ দেরি তারপর ফেকলু খাইয়াই ফেলেলছে আর জন্য

এই যে আমরা মনে করেন ওষুধগুলা এনে খাচ্ছি তো অনেকসময় আমাদের শরীরে সাথে হয়তো এটা adjust করে না কিন্তু এটা আমরা মানার চেষ্টা করি না তারপরে আমরা ডাক্তার এর কাছে গেলে ডাক্তার অনেক সময় আমাদেরকে হয়তো বড়ো পরীক্ষার জন্য আমাদেরকে test দেয় কিন্তু আমরা ওই test গুলা করেত যায়না আমরা বলি কি আমরা বলি কি প্রথম থেকে ভালো হয়ে গেছি test এর কি দরকার সেই কারণে আমাদের শরীরের ভিতরে কোথায় সমস্যা আছে আমাদের কোথায় সমস্যা present দেখানো উচিত কিন্তু আমাদের যে ডাক্তার যে costly আহ ডাক্তার যেরকম expensive হয়ে যাচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে maintain করা খুব কঠিন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 সবাই ইটা effort করতে পারে না একটা সর্দি কাশির জন্য কিংবা মাথা বেথ জ্বরের জন্য ডাক্তার এর কাছে যাই নিয়ে পাঁচশো টাকা দিয়া একটু ওই কষ্ট করি আমাদের জন্য plus আপনি যদি ডাক্তার এর কাছে যান সে আপনাকে চারশো পাঁচশো ছয়শো টাকার ই ধরাই দেবে ওষুধ ধরাবে তার সঙ্গে test ধরাবে তাকে আবার একবার visit করতে হবে এর জন্য আপনার cost টা বেড়ে যাবে আহ আর আমাদের এই যে অর্থ সামাজিক অবস্থা যা তাতেই এই বন্ধ করা আমাদের পক্ষে কঠিন actually maximum জনগণের পক্ষে কঠিন আহ হ্যাঁ এটা তো ঠিক কিন্তু মনে করেন এই যে pharmacy এর ওষুধ খাচ্ছি আমার মনে করেন আমার এখন একটা অসুখ হলো তো আমি pharmacy থেকে normally আমি ওষুধ এনে খেলাম কিন্তু আসলে আমার ভিতরে কি হয়েছে সেটা আমি নিজেই জানিনা আমার জোর ছিল আমি জোরের ওষুধ এনে খেয়ে ফেলেছি কিন্তু আসলে কি ওটা জ্বর ছিলো না অন্য কোনো রোগের লক্ষণ ছিল সেটাতো আমি বুঝি নাই আমি তো জ্বরের ওষুধ খেয়ে ফেলছি কিন্তু এই যে আমার শরীরের ভিতরে হ্যাঁ আপনি ঠিক বলছেন এটা অবশ্যই ভালো ডাক্তারের এর সাথে consult করে ওষুধ খোওয়া উচিত

পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে আছে কিনা কোনো সমস্যা চোখে সমস্যা হচ্ছে কিনা herat এ সমস্যা হচ্ছে কিনা diabetecs রক্তচাপ মানে রক্ত ঠিক থাকে হচ্ছে কিনা সব কিছু সম্পর্কে আমাদের ধারণা নিতে পারবো হ্যাঁ এটাতো ভালো কথা বলেছেন actually আমাদের আঃ কিছু basic পরীক্ষা নিরীক্ষা আছে yearly করা উচিত

blood test করি কিন্তু কোনো দরকার পড়লে তখন আবার blood test করি তাও আবার normal ভাবে একদম official ভাবে আপনি আপনার blood haemoglobin কত কি আসল বিষয় ভেবে details নিয়ে পরীক্ষা করতে চাইনা হ্যাঁ এটাই আপনি দিতেছেন এটা করলে আপনি ঠিক হবে

মানুষ গুলো বুঝে ওরা সচেতন হবে ওরা বুঝতে চাই না কোনো বড়ো সমস্যা হলে তখন যে ওরা বলে না আমার অনেক গুরুতর অবস্থা এই জন্য আপনি আমার দায়িত্ব নিয়েছে আমাদের আশেপাশে লোক জন কে সচেতন করা আমাদের দায়িত্ব actually ঠিক আছে হাসপাতেলের সোচ্চার প্রচুর মানুষ যাই কোনো না কোনো কারণে হসপিটালে যেতে হয় এই তো ওরা যদি ওখান থেকে একটা পদ্ধক্ষেপ নেই বা semenar ব্যাবস্তা করে সব কিছুতেই কিন্তু আমাদের উচিত আমাদের নিজেদেরও দামি জিনিস আমাদের আশেপাশে যারা

হুম ওদেরকে সচতন করে তোলা দরকার যাতে পরে এই ভুল কাজ গুলা করার আগে অবদো এক বার হলেই করে কি করবা কি করবা কি করা উচিত কি করা উচিত বাচ্চা দেড় বাচ্চা কি বলে উমঃ কোনটা খেতে হবে কোনটা খাবে না আর জন্য আঃ বাচ্চা দেড় বাচ্চা দের problem বের হচ্ছে সচেতন করতে আর বাচ্চা দেড় বয়স টা ছোট থেকে বড়ো হয়ে জেলে বেড়ে উঠা যাই তখন ওদের বিভিন্ন ধরণের ভিটামিন এর প্রজন হয় ওদের খাবার তালিকাটাই এক দম মনোজোগ দেওয়া দরকার ওদের কোন একটা কিছু কমতি পরে গেলে সাস্থের উপর ক্ষতি আনবে সেই জন্য ওদের স্নেহ জাতীয় খাবার দেবেন আমিন শর্করা সবকিছুই পর্যাপ্ত পরিমানে চাটে একটা balance করে রেখেদেওয়া হয়েছে যাতে করে ওরা সুস্থ থাকে হ্যাঁ এটাই সারাজীবন থেকে যাই সারা বছর এটাকে ধারণ করতে হবে

সে চোখে হালকা দেখতেছে দূরের জিনিস দেখছেনা বা কাছের জিনিস দেখতেছেনা তখন হয় তো বা ওকে চশমা ও ব্যাবহার করতে হবে হ্যাঁ বাচ্চা দের সুষম খাবার নিজের ক্ষেতের আমাদের দেশীয় ফল বা সিজেনাল ফলের প্রতি গুরুত্ব দেওয়া উচিত দেশীয় ফল বা যা আমাদের দরকার সিজেনাল ফল আমাদের আসে পাশের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

curentry ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আমাদের অনেক টাই দরকার যে গুলো আমাদের দাঁত কে সুন্দুর রাখে মজবুত রাখে এগুলো পিনাক ভাবে সাহায্য করে থাকে হুম বাচ্চা দের এইরম ফল মূল খাওয়াতে শাক সবজি খাওয়াতে উৎবিত্ত করতে হবে শাক সবজির রান্না করে একটু টেকনিকে ভালো রান্না কি ভাবে করলে মজা হবে বাচ্চা দের মুখরোচক হবে সে বিষয়ে আমাদের বাচ্চা রা যেটা এক ভাবে খেতে না চাই ওটাকে অন্য ভাবে গুলে খাওনো দরকার অনেক সময় বাচ্চা রা মনে করে না ভালো মাছ মাংস এই সবই খেতে চাই বা কোনো ধরণের সবজি বা শাক খেতে চাই না

আঃ সেটা ঠিক আছে কিন্তু খাওনোর পদ্ধতিটা আমাদের স্বাস্থ বান দের জিনিস ভালো কিন্তু রান্না খারাপ করলেও তাহলে কিন্তু পুষ্টিগুণ থাকবেনা নষ্ট হয়ে যাবে পুষ্টিগুণ থাকে এই সব রান্নায় সেটা আমাদের জানতে হবে সবজির পুষ্টিগুলো রান্নার পুষ্টিগুণ ভালো থাকবে হ্যাঁ ওদেরকে এই সব জিনিসের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে মা বাবা দেড় কেই ছোট থেকেই

মোটামুটি ভালই গরম পরে গেছে দিনের বেলা ভালই গরম লাগছে ঘেমে যাচ্ছি রাতেও হয়তো সেই পরিমান গরমটা না লাগলেও গরম পরে গেছে বোঝা যাচ্ছে গরমটা যতদূর শুনছি যতদিন যাবে আগে আরও বাড়বে মানে এবার গরমটা বলছে নাকি মানে record cross করে যাবে এবং প্রচন্ড নাকি গরম পড়বে

যখন পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে সে গরমটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে তবে এবার ঠান্ডাটাও বেশ ভাল ছিল অনেক ঠান্ডা পরে ছিল তো গরম নিয়ে বলছি তার কারন হচ্ছে আমার বলার উদ্দেশ্য এটাই যে এই গরমের জন্য আমরা দেখেছি প্রত্যেক বছরই আমরা শুনতে পাই খবরেও শুনি আমাদের সামনেও হয় আমরাও realise করি যে সেটা হচ্ছে যে প্রচুর মানুষ গরমের জন্য অসুস্থ হয়ে পড়ছে আর বিশেষ করে এখন যেটা problem হচ্ছে সেটা হচ্ছে যে রাত্রে বেলা পাখা চালিয়ে শুলে সকালে দিকে গলা ফলা ধরে যাচ্ছে সর্দি সর্দি ভাব ক্লে আসছে এদিকে দিনের বেলা কিন্তু প্রচন্ড গরম তো এই একটা সমস্যা এই সময়টা পরবর্তী সময়ে আরও অন্য রকম সমস্যা হবে আরও গরম পড়বে তো এই health এ একটা বড় issue গরম কালে দেখা যায় আর বিশেষ করে বয়স্ক মানুষরা রাস্তায় বেরিয়ে এলে শোনা যায় যে অসুস্থ পড়েছে মানে শোনা যায় তা খবরের channel হোক news channel এ হোক বা কারো কাছে আমরা অনেক পেপারেও আমরা দেখি যে এই রকম বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে বা কম বয়সী অনেক অসুস্থ হয়ে পরে রাস্তায় বেরিয়ে বা বাড়িতেও অনেক সময় অসুস্থ হয়ে পরে গরম কালে অসুস্থ হওয়াটা এই গরমের জন্যই হয় যে যে কারণগুলো হয় গরমের কালে যে সমস্যাগুলো হয় আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি যেরকম ধরুন আহ কম জল খাওয়ার জন্য actually dehydration টা হয় এবার তা কারণটা হচ্ছে জলটা কম খাওয়া তারপরে শরীরে জলের প্রভাব দেখা দেয় আচ্ছা তাছাড়াও অনেক রকম সমস্যা হয় দিনের বেলা sun strock হয়ে যায় অনেকের অনেকের মাথা ঘোরে চোখে অন্ধকার দেখে খুব অসুস্থ হয়ে মাথা ব্যথা মানে ঘুরে যায় খুব অসুস্থ হয়ে পরে যায় আবার অনেক সময় না উম ভুলভাবে জল খাওয়া বা temperature এর খুব up down এর জন্য জ্বরও চলে আসে আর এই সমস্যাগুলো খুব হয় আমার বক্তব্য এইখানেই কেন হয় গরমকালে এ সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে কিন্তু আমরাই আমরা যদি শরীর অসুস্থ হয়ে পরে গরম কালে কারণগুলো আমরাই আর কিছুই না প্রথম কথা হচ্ছে যে গরম কালে আমাদের কি করতে হবে খাওয়া দাওয়ার একটা বিশাল ভূমিকা থাকে শরীর সুষ্ঠ রাখার জন্য খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে যেরকম জল আমাদের খুব বেশি করে খেতে হবে বেশি করে মানে minimum চার্ পাঁচ লিটার

শরীরের জলের যে পরিমানটা সেটা balance আর একটা জিনিস হচ্ছে খাওয়াদাওয়া হয় সেটাও একটা বিশেষ কারণ বেশি তেল মসলা ঝাল খাওয়ার খাওয়া উচিত নয় কমখাওয়া উচিত কম মানে খুবই কম হয়তো বেশি তেল মসলা ঝাল যে খাবার গুলো সেগুলো সপ্তাহে একবার খেলেন ঠিক আছে তাও নির্দিষ্ট পরিমান বাকি মোটামুটি হালকা খাবারই খাওয়া উচিত পুরো গরমে না হলে কিন্তু খুব বিপদ খুব শরীর খারাপ হতে পারে গ্যাস অম্বল অনেক কিছু হতে পারে অনেক সমস্যা হতে পারে পিটার সমস্যা হতে পারে হজমের problem হতে পারে অনেক সমস্যা হয় তাই খাওয়াদাওয়াটা খুব জরুরি খাওয়া দাওয়াটাকে ঠিকমত করতে হবে তেল মসলা ঝাল কম যে ধরণের খাবার সেধরনের খাবারই খাওয়া উচিত মানে কম তেল মসলা দেয়া খাবার খাওয়া উচিত খুব হালকা খাবার খাওয়া উচিত তার সাথে সাথে জল তো বললামই কিন্তু জলটাও খেল রাখতে হবে যে খুব বেশি পরিমান tab বা টিবকলে যে উম কলের যে কলের যে জল সেটা এমনি direct খেয়ে না খাওয়াই ভাল সেটা যদি filter করার ব্যবস্থা থাকে ঠিক আছে নাহলে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যে minerals water খাওয়ার আজকাল যদিও ঐ বড় drum পাওয়া যায় উম minerals water এ বা purified water এ তো সেগুলি খাওয়া উচিত কম তার মধ্যে কম bacteria জীবাণু থাকে বাকি direct টিব কল বা tab কলের জল খেলে তাতে অনেক পরিমান নোংরা থাকে জীবাণু থাকে তো সেটাও অনেক সময় পেটের সমস্যার সৃষ্টি করতে পারে জল যদি ফুটিয়ে তারপর ঠান্ডা করে খাওয়া যায় সেটা তো খুব ভাল যাতে জীবাণুগুলো মারা যায় যাইহোক তবে সেটাতো সব সময় সুন্দর হয় না কিন্তু জলটা খেতে হবে চার্ থেকে পাঁচ লিটার আরেকটা জিনিস হচ্ছে

রকম ফালই আছে অনেক রকম ফল পাওয়া যায় যেগুলা খেতে হবে ফল খুব important খেতে হবে আর আরেকটা জিনিস জল খেতে হবে বলে গরম কালে দেখা যায় আজকালতো মানে মানুষের একটা অভ্যাস হয়ে গেছে ফ্রিজের জল খায় হ্যাঁ ফ্রিজের জল খান ফ্রিজের

শুধু মোটা হওয়াটা উম ব্যাপার নয় তাছাড়াও ঠান্ডা জল খেলে ক্ষতি হয় শরীরের তাছাড়াও ক্ষতি হয় বিশেষ করে এ গরমে বেড়িয়েছেন বাইরে হঠাৎ করে বাড়ি এলেন এসেই এক বোতল ঠান্ডা জল freedge থেকে বার করে খেয়ে নিলেন খুব বাজে জিনিস খাবেন না এতে শরীর খারাপের সম্ভাবনা অনেক বেশি এই অভ্যাসটা কমানো দরকার একদম normal temperature এ তৈরী জল খান অথবা normal এর থেকে সামান্য ঠান্ডা হলে সামান্য ঠিক আছে কিন্তু রোদ্দুর থেকে এসেই নয় সেটাও রোদ্দুর থেকে যদি আসে আধা ঘন্টা একটু বসুন শরীর ঠান্ডা হোক সব normal হলে তখন জলটা খান আর সঙ্গে সঙ্গে এসে জল খাওয়া ক্ষতিকর শরীরের জন্য আচ্ছা পোশাক গরমের কিন্তু পোশাকের একটা খুব ভূমিকা আছে চেষ্টা করবেন

দিনের বেলা না বেরোনোই ভাল এতে আপনার শরীর অসুস্থ feel করবে আপনার আপনি যাতে হালকা পাতলা হালকা colour এর উপর পোশাক পড়বেন এতে আপনারই শরীর আরও বেশি comfortable feel করবে ভাল লাগবে দেখবেন

দিনের বেলা যখনই বেরোবেন অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার কাছে ছাতা থাকে ছাতা carry করবেন ছাতাটা রোদ্রে ব্যবহার করবেন খুব দরকার ছাতাটা সবসময় রাখবেন সাথে আর sun glass ও ব্যবহার করবেন রোদ্দুরে খুব দরকার আর চেষ্টাও করবেন যাতে যত কম নেওয়া যায় তত ভাল বিশেষ করে বয়স্কদের তো এই রোদ্দুরে না যত কম বেরুনো যায় না বেরুলেই ভাল আর বয়স্ক

অসুস্থ হয়ে যেতে পারেন তাই জন্য আপনাদের বয়স্কদের খাওয়া দাওয়াত বিশেষ করে আপনারা তো একদমই খুব সাবধানে খাওয়া দাওয়া করবেন খুব মানে খাওয়াদাওয়াটা খুব দেখেশুনে করবেন জল বেশি করে খাবেন কারণ সবচেয়ে বেশি শারীরিক ভাবে সবচেয়ে বেশি সমস্যা হয় বয়স্ক মানুষ এবং বাচ্চাদের

ভাবটা নিঃশ্বাসের সাথে গেলে শরীরের একটা আহ অসুস্থি feel হয় এবং তাতেও অনেক সময় শরীরের ক্ষতি হয় তা mask use করলেও ভাল করা উচিত হালকা পাতলা পোশাক পড়া উচিত চাটাও use করা উচিত খাওয়াদাওয়াটা খুব বুঝেশুনে করা উচিত জলটা বেশি করে খায়া উচিত চেষ্টা করবেন দিনের বেলা যখন যারা আরকি কর্ম কর্মের জন্য কাজের জন্য বেরুতেই হয় দিনের বেলা তারা চেষ্টা করবেন রোদ্দুরটাকে avoid করার চেষ্টা করবেন যতটা সম্ভব এবং পারলে যখনই মনে হবে না=যে খুব বেশি হাপিয়ে যাচ্ছি বা শরীরটা খুব tired feel হচ্ছে একটু rest নিয়ে নিবেন রাস্তার ধারে বিভিন্ন রকম ঠান্ডা জলের শরবত হ্যানত্যান বিক্রি হয় চেষ্টা করবেন না খাওয়ার শরীরের জন্য খুব ক্ষতিকর বাড়ি থেকে জল carry করবেন বোতলে করে এবং সেই জল পান করবেন এতে আপনারই ভাল কারন রাস্তাঘাটে বা আখের রস হোক বা ঠান্ডা জল হোক বা যেগুলোই হোক অনেক সময় তারা না ধুয়ে দে তার মধ্যে অনেক আহ ময়লা থাকে ধুলোময়লা থাকে আখে বিশেষ করে যারা আখ বিক্রি করে আখের রসটাতে মাছি বসে প্রচন্ড পরিমান তো এইসব কারণে আপনারই ধুয়ে দিতে বলেন ঠিক আছে না ধুয়ে দিলে কিন্তু সেটা ক্ষতিকর হয় আখের রস টা

বাড়ি থেকে জল carry করতে এবং ব্যাগের মধ্যে জলের বোতল ছাতা যেন অবশ্যই থাকে আর AC তে কম থাকার চেষ্টা করবেন পাখার হাওয়ায় বেশি থাকার চেষ্টা করবেন যতটুকু দরকার ততটুকি ঘরের temperature টা normal করে দিয়ে তাতে থাকুন কনকনে ঠান্ডা করে ঘরের মধ্যে না থাকাই ভালো এটাও তাও শরীরের ক্ষতি হয় দেখবেন বয়সকালে গিয়ে আপনার হয়তো অনেকরকম ব্যাথা বেদনার সমস্যা দেখা দিচ্ছে তাই সেটাকেও avoid করবেন যতটা ব্যবহার করা যায় তত ভালো পারলে হাতে হাতে ছোট পাখা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নিবেন সাবধানে থাকবেন জল বেশি করে খাবেন হালকা খাবার বেশি খাবেন

আজ থেকে প্রায় তিন তিরিশ বছর আগের ঘটনা ঘটনা বলছি এর জন্য যে কাহিনী যার মুখে আমি শুনেছি তা নিজের তা নিজের জীবনের এটা ঘটেছিল ভদ্রলোক আমার প্রতিবেশী আহ নাম গোপাল মুখার্জী বয়স পঞ্চাশে কো~ কোথায় বো হলেও স্বাস্থ্যবান চেহারা সহজে নরম card এ আহ যখনকার কথা বলছি তার বয়স ছিল উম তের এর চব্বিশ নিয়মিত আশা করতে শুরু উম চেহারায় বল ছিল না উম মেনেও ছিল এর সাহস বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লে বুক এতটুকুও কাঁপতো না গোপাল বাবু যখন আহ সবে এক নামে ঔষধ company medical representative এর পদে যোগ দিয়েছিল হ্যাঁ উত্তরবঙ্গের company র কয়েকজন প্রতিনিধি তখন কাজ করেছিলেন তাদের সাহায্য করার জন্য তাকে উম সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হলো তাজুড়ের কাছে ওই company র একটা guest

থেকেই শুরু হবে তার কাজ দার্জিলিংকে কেন্দ্র করে আহ আশপাশ এলাকায় সব ডাক্তার বাবুদের সঙ্গে দেখা করে company তৈরী ঔষধের এবং উপকারিতা স~ সম্বন্ধে তাদের মনে তাদের মনে আহ বিশ্বাস বি বিশ্বাস জন্মাবার দায়িত্ব হচ্ছে এর সব প্রতিনিধিদের যাদের ডাক্তার বাবুরা অসুখ বিসুখে আহ ওই company র ঔষধ হ্যাঁ ব্যবহার করার নির্দেশ দেন এটা অবশ্যই খুব সহজ কাজ নয় আর অন্য অন্য চায় বিশ্বাস যোগ্যতার সঙ্গে যোগ্যতার সঙ্গে ঔষধের গুনাগুন ব্যাখ্যা করার ক্ষমতা যাতে ডাক্তার বাবুদের মনে জন্মায় তাছাড়া অন্যান্য company র প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা ব্যাপার তো আছেই উম গোপাল বাবুকে এ ব্যাপারে কিছু দিন শিক্ষানবিদ উম থাকতে হয়েছিল থাকতে হয়েছিল তবে তবে তার চরম কার হাসতো আর সপ্রতিভ চাল চলনা এর কাজে পোক্ত হয়ে তাকে যেটা যেটা অতিরিক্ত আহ সুখেতে উম আহ এনে দিয়েছিল তাছাড়া উম ভরসার ভরসা কথা তিনি একা নন

তারাই সব বুঝিয়ে সু~ সুঝিয়ে দেবেন আহ বুঝে সুঝে নেবেন এক প্রথম চাকরির তাই কলকাতার বাহিরে কলকাতার বাহিরে তাও আবার বর্তমান বর্তমান বীরভূম নয় একেবারে দার্জিলিং গোপাল বাবুর অ~ অবশ্য নিজের নিজের ওপর আহ আস্থায় অভাব ছিল না তবুও বুকের ভেতরটা যেন চে একেবারে গুড়গুড় করছিল না আহ এ~ এ কথা বল বলেছে মিথ্যে বলা হবে নিউ জলপাইগুলি station থেকে তিনি পৌঁছালেন তখন সন্ধ্যে উম ট্রেন সেদিন আবার আহ ট্রেন সেদিন আবার late ছিল এখান থেকে একটা cab কি ভাড়া করে company র guest houses যাবেন এটাই ছিল পরিকল্পনা কিন্তু খালি traffic দূরের কথা একটা traffic ও taxi ও তার চোখে পড়লো না তখন উপায় রাতটা কি ওখানে কাটাতে হবে মনটা তার দমে গেল guest house এ নিশ্চিন্ত আশ্রমে নিশ্চিন্ত আশ্রমে অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে কার্য কর্মের ব্যাপারে উম পরামর্শ করে আগামীকাল সকালে থেকে কাজ শুরু করবেন এটাই তিনি ভেবেছিলেন কি করবেন ভাবছেন এমন এমন সময় যেন অন্ধকার ফুটতে উম একজন নেপালি তার সামনে এসে দাঁড়ালো মাঝারি বয়স কাপ উম কপালে একটা বিচ্ছিরি ক্ষতর চিহ্ন উম সে সে কোন উম ভণিতা টা করে হিন্দিতে জিজ্ঞাসা করল উম সি উম হিসেবে আহ আপনি কি medical

হ্যাঁ কিন্তু আমি সে কথা জানতে কি করে জানলে কি করে গোপাল বাবু যেন বেড়েই চলে সে কথার জবাব না দিলে লোকটি বললো আমার taxi তে নিয়ে যাবো চলুন গোপাল বাবু যেন আকাশের চাঁদ হাতে পেলেন কিন্তু আহ এদিক ওদিক তাকিয়ে কোন taxi তার চোখে পড়লো না নেপালি driver বোধয় আহ তার মনের কথা বুঝে বললো taxi আহ একটু দূরে আছে চলুন উম সেই গোপাল বাবুও উম suitcase suitcase আর hold on টা দু হাত আহ তুলে নিল কত ভাড়া দিতে হবে গোপাল বাবু জিজ্ঞেস করলেন ওখানে গিয়ে ভাড়ার কথা জেনে নেবে~ নেবেন লোকটি বললো গোপাল বাবু ওর পিছু নিলেন একটু দূরে অন্ধকারে আহ সত্যি একটা taxi আহ দূরে ছিল প্রথম নজরে সেটাকে দেখে ভরসা পেলেন না গোপাল বাবু এখানে ওখানে একটি যেন অনেক বড় বয়েসে বয়েস উম গেলে আহ ওটার ওপর ওটার ওপর গেলে চা~ চার লোক তিনি দরজা খুলে ভেতরে বসলেন নেপালি driver suitcase আর বিছানাটা তার পাশে রেখে দিল গাড়ি ছাড়লো গোপাল বাবু অনেক নিশ্চিন্ত হয়ে একটা সিগারেট ধরালেন আহ ওই taxi টা না পেলে আজ আর তার

ক্রমে আহ যেন গাড়ি বাড়াচ্ছে একে দুর্গম পথ এক পাশে গভীর খাদ তার ওপর রাস্তায় যেন উম আলো নেই উম গাড়ি একবার যদি আহ গো~ গতি হারিয়ে গতি হারিয়ে ওই খাদে পড়ে তবে পড়ে তবে শরীরের শরীরে একটা হাড়ও আস্ত থাকবে না ভয়ানক মৃত্যু তিনি driver আহ driver কে একটু আস্তে গাড়ি চালাতে বললেন কিন্তু সে তার কথা কানেই নিলো না বরং গাড়ির গতি আরো বাড়িয়ে দিল গোপাল বাবু মনে মনে ভাবলেন আহ লোকটা নাকি কিংবা হয়ত তার সাবধানবাণী লোকটি শুনতে পায় নি তিনি একটু ঝুঁকে driver পিঠে উম আলতো ভাবে হাত রেখে গাড়ি আস্তে চালাতে বললেন উম বলতে গেলেন আশ্চর্য তার হাতটা driver এর আহ পিঠ স্পর্শ কর~ করলো না ঝুলে পড়লো ঝুলে পড়লো ব্যাপারটা কি হয় তিনি বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন না ঠিক তখনই ঠিক তখনই উম তার চোখে পড়লো দূরে দুটো আলো একটা গাড়ির head~ head light চালিয়ে তাদের দিকে আসছে বেশ জোরে আসছে আহ গোপাল বাবুর বুকের ভেতরটা শুকিয়ে গেল রাস্তার আহ রাস্তার উম তেমন চওড়া নয় তার উপর দুটো গাড়ি যেন গড়িয়ে